একজন ব্যক্তি একটা পাহাড়ের উপর বসে আছে। দূরে কিছু দেখছে কিছু বসতী ও দেখা যাচ্ছে এবং দূরে আকাশ গাছপালা সব দেখতে পাওয়া যাছে।

জানালা আছে দুটো। এক জন উ জিম করছে আর কিছু মেশিন পত্র ও আছে।

যেমন দুজন মানুষ দাঁড়িয়ে আছে। কতগুলো সিঁড়িও আছে।

এখানে আ উপস উদ দু সাইড -এ দুটো বিল্ডিং -ও দেখা যাচ্ছে একটা বাইক দাঁড় করানোও আছে।

এবং বাদ্য যন্ত্র দেয়ালেও ঝুলছে। তো একজন বা একটা শোপিস দাঁড় করানো আছে।

এটা একটা বাস স্ট্যান্ড এখানে অনেক মানুষ আছে বাস অনেকগুলো দাঁড়িয়ে আছে গাছ দেখা যাচ্ছে পাশে আকাশও দেখা যাচ্ছে কিছু মানুষ উম দাঁড়িয়ে আছে গাড়িতে উঠতেও যাচ্ছে একজন লাগেজ নিয়ে ।